আরি আসে তালা চাবি আসে।

উম ফাইবের বান্ডিল আসে ভিতরে।

একটা মুভি -র লাইট জ্বলে ঘরটার কালার হইলো মাটিয়া কালার ।

এখান নামে একটা পোস্ট অফিসের এজেন্সি ডিউটি ফেলায়।

এটার মইদ্যে একটা তালা লটানি আসে এটার ওফরে লেখা আসে ডিপ অফ পোস্ট ইন্ডিয়া ।

উফরে লাইট জ্বলের একটা বা কি সুন্দর খেলনা রেলগাড়ি আসে।

একটা নতুন ঘরোর ইট গাঁথনি দেওয়া।

ব্যাটাটার শার্টের -এর কালার হইল সাদায় আর কালায়।